এখন আমি এটা রাখছি।

হ্যাঁ, ভাই ভালো আছি তোর খবর বল? এই আমিও ভাল আছি দিয়ে বাড়ির সবাই ভালো আছে?

সব চলে যাচ্ছে যা ঠান্ডা পড়েছে, হঠাৎ করে এই ঠান্ডা গরম নিয়ে সবারই শরীর খারাপ, আমারও শরীর খারাপ এ আমাদেরও সেই তাই এ হঠাৎ ঠান্ডা আবার গরম মানে না সোয়েটার পড়া যাচ্ছে না জামা যে মুশকিল হম ওটাই রাত্রে তো লেপ গায়ে দিয়ে শুতে পারছিনা আবার ফ্যান চালাচ্ছি তাও ঠান্ডা লাগছে আমি তো ফ্যান চালিয়ে ঘুমায় সেটাই, তা সবাই তো এই যে ঘরে বাচ্চা আছে তাহলে যদি ফ্যান চালিয়ে দি এই সময় তাহলে ঠান্ডা লেগে যাবে না হ্যাঁ একদম ঠান্ডা ফান্ডা লেগে যা তা অবস্থা হয়ে যাবে এই দেখ না আমারই কথা শরীর খারাপ কেন ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁরে প্রচন্ড ঠান্ডা লেগেছে সেটাই কারণ এমন আবহাওয়া না না সোয়েটার এই বাইক এ যখন যাচ্ছি তখন মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে কিন্তু পড়তে পারছিনা ওটাই বাইক চালালে ঠান্ডা লাগছে আবার যখন ধর বাড়িতে থাকছি না তখন আবার একটা কেমন গরম গরম ওয়েদার লাগছে এই দুজন দুটো মিলিয়ে না একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটাই আর রোদে যদি বসে থাকছি তো খুব গরম লাগছে আবার ছায়ায় যাচ্ছি তো আবার ঠান্ডা লাগছে করবো তো করবো কি? সেটাই দিয়ে বল সরস্বতী পুজোয় কেমন ঘুরলি?

হম দিয়ে নিয়ে তারপর ওই একটু প্যান্ডেলেই ছিলাম নিয়ে তার বিকেল দিকে একটু যাই হোক আহ একটা বন্ধুকে নিয়ে ঘুরতে গেছিলাম তোর তো আসল ঘোরা না তোর খবরটা বল? হম আমি তো বিশাল ঘুরেছি তুই তো বলছিলিস যে বর্ধমান যাবি, ঘুরবি ওখানে ওটাতো আহ দেখি আজকে যেতে পারি বর্ধমান রাতে বাট সিঙ্গেল মানুষ সব বন্ধু ছাড়া তো আর কোনো উপায় নেই তোদের মতন তো আর ধর বউ নেই যে ঘুরে বেড়াবো

আরে বন্ধুর সাথে গেলে তো আলাদা ব্যাপার না, আর সরস্বতী পুজোতে ধর মানে কি বলবো বাংলার ভ্যালেন্টাইন্স যেটাকে বলে, সরস্বতী পুজোকে সে তো অবশ্যই কারণ সরস্বতী পুজোতে কাপল কি বলবো সরস্বতী পুজো তো হচ্ছে না এখন, মানে সরস্বতী কি বলব আর, বলার কিছু নেই, ওটাই, কারণ এই পার্ক এ গেছিলাম সরস্বতী পুজোর দিন তো যা তা অবস্থা পার্ক এ কি বলবো আর সব বাচ্চা থেকে বড় অব্দি সব একটা করে হাতে করে ধরে আছে ঘুরে বেড়াচ্ছে কি বলব এখন তো আমাদের থেকে বাচ্চাদেরই বেশি মজা

আরে ভাই কেউ মানে না ওটাই তো আসল কষ্ট দিয়ে বল বন্ধুদের সাথে কোথায় ঘুরতে গিয়েছিলিস? আমি তো ধর মামার বাড়ি গেছিলাম নিয়ে তারপর ওখান থেকে বন্ধুদের সঙ্গে গেছিলাম ঘুরতে বিকেল দিকে, তো ওই নীল নির্জন বলে জায়গাটা আছে ওটা চিনিস? হম শুনেছি তবে যাওয়া যায়নি এখনো ওখানে তো ওই ওখানে বিকেল বেলা বার হলাম একটু বাইক নিয়ে নিয়ে ওখানে গেছিলাম ঘুরতে দিয়ে সরস্বতী ঠাকুর এমনি ঘুরে দেখলি না তোর যেখানে ঠাকুর করেছে সেখানেই ছিলিস? না ঘু ঘুরতে ইতো গেছিলাম বিকেল দিকে সারাদিন ঠাকুরের ওখানেই ছিলাম বাট বিকেল বেলায় মানে আর মন মানলো না যে, সব সময় ঘরে বসে থাকবো তো বন্ধুটাকে বাইক এ চাপালাম নিয়ে গিয়ে ঘুরে এলাম ওটাই

খাওয়া দাওয়া বলতে আর কি খাওয়া-দাওয়া বলতে বিকেলে ওই যা একটু বার হয়েছিলাম তখনই যা একটু বাজারে খাওয়া দাওয়া গুলো করলাম তাছাড়া আর ওখানে গেছিলাম না শোন ওখানে গিয়েছিলাম ওখানে এত সুন্দর সুন্দর মানে সেই বক পাখি গুলো হয় না, ওগুলো ছিল এত সুন্দর লাগছিল যখন মানে ওরা যখন বসেছিল আমরাও বসেছিলাম ওখানে

সেই তা পাখিগুলো তো আর দেখতে পাওয়া যাচ্ছে না আগে মাঠে যখন জমি চাষ করতো তখন কত বক পাখি আসতো, হ্যাঁ, এখন তো সব লুপ্ত হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে, কারণ ওই সব ফাইভ জি সিক্স জি লঞ্চ করবে সব তো অতো অত টাওয়ার এর জন্য রেডিয়েশন এর জন্য সব তো পাখি মরে যাবে না সেটাই সরকার তো কোন হস্তক্ষেপ নিচ্ছে না না ওরা মানুষকেই দেখছে না যে মানুষ মরলো না বাঁচলো তো পাখি, জীবজন্তুকে কি করে দেখবে হ্যাঁ ওটাই তারপর তুই বল তুই কোথায় গেছিলিস? আমি আর কোথায় যাব এই আমাদের কাছে একটাপার্ক আছে, রামপুরহাট ওখানে একটু গিয়েছিলাম বন্ধুদের সাথে গিয়েছিলাম পরে, বউকে নিয়ে গেছিলাম বেড়াতে আর তোর বাবু? বাবুকে নিয়ে গেছিলাম বাবু তো সেই পার্ক এ দোলনা চাপছে একবার, একবার ওই যে যেগুলো হয় না মেলাতে থাকে ঘোড়ার গাড়ি

একবার বলছে ওখানে চাপবো একবার বলছে এখানে চাপবো, ওই নিয়ে সারাদিন ওকে নিয়ে,

সেটাই সেটাই তারপর মন স্থির করতে পারছে না যে কোনটা করব ঠিক আছে একবার এটা চাপছে বলছে না বাপ্পা ওটাই চাপবো সেটাই তারপর ঠাকুর দেখালাম এখানে ওখানে ঘুরে কতগুলো ঠাকুর দেখলি? দেখেছি মোটামুটি গোনা হয়নি তবে দশ পনেরো টা তো বটে তারপর তো রাতে এসে আমাদের পাশেই যে ঠাকুরটা হয়েছিল সেখানে নাচানাচি আমার বাচ্চাটাও খুব নাচছিল যে ফেসবুক স্টেটাস এ দিয়েছি সেটা হ্যাঁ হ্যাঁ দেখলাম পুঁচকিটা নাচছিল খুব সুন্দর নাচ ছিল এই পাশে আর ও ছোট ছোট ছেলে ছিল ওগুলো সবাই মিলে বেশ আনন্দ করছিল ওরা হ্যাঁ দেখলাম

হ্যাঁ ওই একটু আধটু শরীরটা খারাপ তো তাই বেশি

বাইক চালিয়েছিস সেই জন্য বেশি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ওই জন্য হতে পারে, আর ঠান্ডা লাগলে ধর মানে মেইন কথা কি বলব শীতকালে যদি আইস ক্রিম না খাই না তো মন ভরে না

হ্যাঁ ওটা কথার কথা না লোহাতে লোহা কাটে সেটা সঠিক কিন্তু ঠান্ডা লাগলে ঠান্ডা খেলে কি ঠান্ডা কাটে? হ্যাঁ তাহলে ঠাণ্ডাটা কি আরো লাগবে?

ঠান্ডা খেলে ঠান্ডা লাগলে তো অবশ্য বেশি ঠান্ডা লাগবে আরো হম সেটাই তবে ঠান্ডা লাগলে যে কষ্টটা হয়না পূজোতে ঘুরতে ভালো লাগবে না হ্যাঁ কেমন একটা ঝিমানি টাইপ এর লাগে দিয়ে তোদের সরস্বতী পূজার বিসর্জন হল ভাসান? না না আর বলিস না আহ ধর অফিস তফিস এগুলো আছে তো তো এবার টাইমিং এ সবকিছু করতে হয় তো তার জন্য আজকে চলে এলাম, আজকে তো না কালকে বিসর্জন আমাদের ও তাহলে তো এখন অফিস এ আছিস নাকি? হ্যাঁ এখন অফিস এ আছি অফিসে কাজ চলছে ও আজকের দিনেও অফিস আজকে তো বিসর্জন বিসর্জন করে একেবারে অফিস এ যেতে পারতিস নারে আগে অনেকদিন ধর ছুটি নিয়েছিলাম পরীক্ষার জন্য, উহ তো সেগুলো তো ধর দেখতে হবে একটু তাও ঠিক কারণ প্রাইভেট সেক্টর ওরা তো আর ছুটি দিবে না প্রাইভেট সেক্টর এ সরস্বতী পুজোর একদিন ছুটি থাকে

তাহলে, তাহলে তোকে এক্সট্রা একদিন দিয়েছে, তাহলে আর কিছু বলার নেই ওদের, ঠাকুর তোদের বিসর্জন তো সন্ধ্যায় হবে নাকি? হ্যাঁ, সন্ধ্যা বেলায় হবে তাহলে তো খুব এনজয় হবে

ও তোদের যে মা মামা বাড়িতে ঠাকুর হয়েছে ওখানে বিসর্জন হয়েছে নাকি হ্যাঁ আমার তো এখানে ধর ঠাকুর বলতে ধর আমাদের সরস্বতী পুজোতে মামার বাড়ি যায় ঘরেতে থাকি না

তার জন্য ওখানে ঠাকুর হচ্ছে এবার এদিকে আমি এদিকে তো খবর জানিনা এখন অব্দি তো আমি ঘরে যাইনি ও তু তাহলে সরস্বতী পূজায় মামার বাড়িতে কাটালি? হ্যাঁ ওখানে তো মানে ছোট থেকে আমি ওখানে থাকি

হ্যাঁ ছোট থেকেই মামার বাড়িতেই মানে সরস্বতী পূজার দিন টা থাকতাম মানে তিন চার দিন আগে থেকে যেতাম গিয়ে পরে প্যান্ডেল করা ঠাকুর করা তারপর ঠাকুর আনা, সব জিনিস যোগার জন্তোত করা, সব আমরাই করতাম ছোটবেলায় যে ঠাকুরটা করতাম না কত এনজয় করতাম বল এখন তো এনজয় হারিয়ে যাচ্ছে না দিনদিন সত্যি যত বড় হচ্ছি ততো কাজ চাপ বিরক্ত লেগে যাচ্ছে

এখন তো তা পারছিনা এই কাজ কর্ম এই নিয়ে, ঘর সংসার আগে সেই মজাটাই হতো সেই ফিল টা আনন্দ ছিল ফিলিংস টাই

এখন কি সরস্বতী ঠাকুর করছি করছে না করছি সেই কি বলবো আর, ওটাই করছে না করছে এখন মূর্তি করছে আমরা হচ্ছে মূর্তি কোনো ফিলিংস নেই কোনো ইয়ে নেই আনন্দ নেই তাই না? না এটাই দিয়ে বল মামার বাড়ি একটু গ্রামে না শহরে তোর মামার বাড়িটা?

তাহলে তো বল গ্রামের একটু সম্বন্ধে বল শুনি কেমন গ্রামটা হ্যাঁরে সেরা মানে আমাদের আহ সরস্বতী পূজা হয় তাছাড়া ধর কালকে যখন যেমন ধর কালকে সেই নাকি একটা বলে না সেটা ছিল

ওগুলো তো শহরে তো উঠে গেছে আমাদের গ্রামে এখন আছে হ্যাঁ তো এবার আহ তো এটা ছিল নিয়ে কালকে ধর এমনিতে ধর আপাতত সবাই সব স্কুল কলেজ তারপর ধর অফিস কোন কাজ সব ছুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল ছুটি ছিল তো সবাই টাইম পেয়েছিল তো আমাদের ওখানে মানে আহ কিছু জন দাদারা তারপর সব ভাইগুলো মিলে আমরা সব ওখানে ক্রিকেট খেলছিলাম হ্যাঁ খুবই মজা হয়েছিল কালকে সারাদিন মানে দুপুর বেলাটা আবার বিকেলবেলাটা

হ্যাঁ মানে যারা যাদের বিয়ে হয়ে গেছে তারা একদিকে, আর যাদের বিয়ে হয়নি তারা একদিকে ওহ বিবাহিত আর অব আবিবাহিত?

হ্যাঁ ঠিকই আছে ভার্সেস এবার প্রথম থেকে সকালবেলায় তিনটে ম্যাচ হয়েছিল, তার মধ্যে একটা তে আমরা জিতে ছিলাম একটা ড্র হয়েছিল বিকেলে যে খেলা তা হয়েছিল, হ্যাঁ সেটাতে মানে ছটা না সাত টা ম্যাচ হয়েছিল সাত টা ম্যাচ ই আমরা জিতেছি ওরা একটাও জিততে পারেনি ক্রিকেট তাহলে ভালোই খেলিস তুই

তবে তোর খেলা কোনটা সব থেকে বেশি ভালো লাগে ক্রিকেট না ফুটবল, দুটোই বাট ক্রিকেট টা একটু বেশি পছন্দ করি, কিন্তু বেশি ম্যাচ খেলতে যাই বা কিছু করতে যাই সেটা হচ্ছে ফুটবল এ কারণ ফুটবল এ টীম আছে কোথায়? ক্রিকেট খেলি কিন্তু খুব পছন্দের না কারণ আমি ফুটবল ই পছন্দ করি ক্রিকেট এ কি বলতো একবার আউট হয়ে যাই না আমি তারপর ব্যাট ধরতে পারিনা ঐটাই আমার খুব খারাপ লাগে এগারো টা প্লেয়ার ই খেলতে পারবে যখন হ্যাঁ যে যেমন পারফরমেন্স করতে পারবে ফুটবল এ

আর ক্রিকেট ওই একবার একবার আউট হয়ে গেলে তো ব্যাস হ্যাঁ একদম সেটাই সেইজন্য পছন্দ না আমার, কিন্তু ক্রিকেট অবসসই ভালো সবাই খেলে

দিয়ে আমাদের এখানে ঘুরতে আয় ঠাকুর বিসর্জন আছে আজ